পড়ছে আর মাস্টার বোর্ড এ বাতাছে আর এই ফ ফটো টা করোনার টাইম - এর বটে ।এ জন্যে সবাই মাক্স পড়ে পড়ে স্টাডি --

লোকে এ গেট তে আসেছে। আর নিচেতে পার্কিং এরিয়া ও আছে এজন্য যথা পার্ক এর বোর্ড দেওয়া আছে।

সীসার ভিতরে লাইন বাই লাইন লাগান করে রাইখেছে কালা গোরা সবা রকমের জুতো আছে।

এই ফটো টা একটা ফেসল্যান্ড ফটোর বটে। যেটা সিড়ির ছাদের উপরে দুটা দুপাশে ফিসলাম পট্টি বানা আছে। যেথা ছেলেরেরা --

এই ফটো টা একটা হো-ও-ওস্টেলের বটে যেথা--

অনেক বড় কম্পাউন্ড বানা আছে আর এথা অনেক বড় ফ্ল্যাট আছে। যে মেইন রোড এ আছে এথা অনেক লোক আছে আর অনেক দোকান আছে।

এই ফটোটা গৌর ভাবির দেয়ালে মাঙা রোডে -এ। যথা অনেক বড় থা স্কুল -এ বোট টাঙা আছে। এডভাইসটাইসে --

সব রকমের দাম এর ও ক্রাফট বানাইছে যেথা পহলে তিনশো পাচপান তিনশো পচাতর তিনশো নিনার্নে দুসো নিনার্নে করে আছে।